এখন মানে লাক্ষাদ্বীপ দামনদ্বীপ যেমন মানে দিল্লি থেকে মানে dominate করা হয় তো সেরকম Leh ও এখন মানে কাশ্মীরের under এ নেই কাশ্মীর তো না হিমাচলপ্রদেশ বা উত্তরাখণ্ড এর মধ্যে ছিল বোধয় Leh জানিনা সেটা। তো ওটা এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা okay okay ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান হলো হাট সৃষ্টি হাজার বছর ধরে এটি ভারতবর্ষ দেখে বিদ্যমান হয়ে রয়েছে বছরের পর বছর ধরে এটি বিকশিত হয়ে চলেছে এবং নতুন প্রযুক্তি এবং সরঞ্জামের ব্যবহারের প্রায় সমস্ত ঐতিহ্যবাহী পন্থা দেখে দৃষ্টিমান করে চলেছে এছাড়াও ভারতে এখন কিছু ক্ষুদ্র কৃষক রয়েছে যারা পুরানো ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতি ব্যবহার করে কারণ তাদের কাছে আধুনিক পদ্ধতি ব্যবহার করার জন্য সম্পদের অভাব রয়েছে কতগুলি এটিই মনে রাখতে হবে যে একমাত্র কাজ যা কেবল নিজের নয় দেশের অন্যান্য ক্ষেত্রেও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান নির্মিত ভারত মূলত কৃষি ক্ষেত্রের উপর নির্ভরশীল নেই এছাড়া কৃষি শুধু জীবিকা নির্বাহের মাধ্যম তা নয় ভারতের জীবনযাপনের একটি উপায়ও বটে তাছাড়া গোটা জাতি খাদ্যের জন্য এর ওপর নির্ভরশীল হওয়ায় সরকার এই খাতের উন্নয়নে নিয়ন্ত্রণ দেশ চালিয়ে যাচ্ছে হাজার বছর ধরে আমরা কিন্তু তবুও কৃষিচর্চা করছি তবুও দীর্ঘকাল অনুন্নত হয়েছিল তাছা পর আমরা আমাদরে চিহ্ন মেটাতে অন্যান্য দেশ থেকে খানিক আসলেও আমরাই করি সুবিধা হিসেবের পর আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছি এবং আমাদের উধহৃত অন্যান দেশে রপ্তানি শুরু করি এছাড়া আগে আমরা চাষের জন্য বর্ষার উত্তর সম্পূর্ণ নির্ভর করে থাকতাম কিন্তু এখন আমরা বাজে খাল নলকূপ pump সেচ পুনরায় নির্মাণ করেছি ইটা এ, মদের কাছে এখন সার কীটনাশক এবং বীজের আরো ভালো বৈচিত্র্য এসেছে এই যে আমাদের পুরোনো সময়ে আমরা যে উৎপন্ন করি তার তুলনায় কম সময়ে বেশি খাদ্য প্রভৃতি উৎপাদনে সাহায্য করে প্রযুক্তির উন্নতির সাথে সাথে উন্নতির যন্ত্রপাতির উন্নত সেচ সুবিধা এবং কৃষির বিশেষ জ্ঞানে উন্নতি হতে থাকে অধিকাংশ আমাদের কৃষিকাজ অনেক দেশের তুলনায় সত্যি হলেও হয়ে উঠছে এবং আমরা বিশেষ করে বিশেষতম রক্তিম কারণ ইটা বললে ভুল হবেনা যে আমাদের দেশেই যে খাবার খাই তা কৃষিকাজ এবং ভারতের সেচের উপহার যারা আমাদের ঘাম ঝরিয়ে আমাদেরই খাবার সরবরাহ করে থাকে এছারাও কৃষিকাজ দেশের মোট বিষয়টির উৎপাদন এবং জাতীয় আয়ের অন্যতম প্রধান অবদানকারী এছাড়াও এটির জন্য একটি বৃহৎত্তম সত্যি এবং মোট নিযুক্ত প্রায় আশি শতাংশ কর্মচারীর প্রয়োজন হয়

ক্ষতিকারক কারণ এই খাতের কাজে দুইটি ব্যক্তিরা বন উজাড় হলেও কৃষির উপশম নীতিবাচক প্রভাব কারণ অনেকেই বন কেটে কৃষি জমিতে পরিণত করা হয়েছে এছাড়াও সেচের জন্য নদীর জল ব্যবহারের ফলে অনেক নদী ও পুকুর যাচ্ছে যা প্রকৃতিক আবাস্থলকে ব্যাহত করে অধিকান্ত বেশিরভাগ রাসায়নিক সার এবং কীটনাশক জমির পাশাপাশি কাছাকাছি জলাশয়গুলিকে লিখিত করে চলেছে শেষ পর্যন্ত এটি মাটির উপরের ক্ষয় এবং ভূগর্ভস্থ জলের পিছনের দিকের পরিচালিত করে উপসংহারে কৃষি সমাজকে অনেক কিছু দিয়েছে তবে এর নির্দিষ্ট সুবিধা এবং অসুবিধা রয়েছে যা আমরা উপেক্ষা করে থাকতে পারিনা কতগুলি সরকার কৃষির প্রবৃদ্ধি ও উন্নয়নের সর্বাত্মক সহায়তা করেছে তবুও কৃষির নীতিবাচক প্রভাব গুলির জন্য কিছু করা দরকার পরিবেশ শেষ হতে জীবিত ব্যক্তিদের কে বাঁচাতে পারে কৃষি বিভিন্ন প্রকার হয় চার ধরনের কৃষি হলো এক যাযাবর পশুপালন দুই স্থানান্তরিত চাষাবাদ তিন বাণিজ্য উপস্থাপন এবং চার নির্ভর করে জীবিকা চাষ কৃষি উপজাতের পার্শিক উপাদানের মধ্যে রয়েছে উপাদান গুরুত্বপূর্ণ একটি উপাদান যন্ত্রপাতি চাষের জন্য জমি সার কীটনাশক সেচ উচ্চফলনশীল বীজ এবং বিভিন্ন ধরনের বীজ রয়েছে যা উন্নতমানের কৃষিতে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে ভারতের বেশিরভাগ জনসংখ্যার জন্য কৃষির একটি প্রাথমিক দিক থেকে বিবেচনা করা হয় যা কখনোই অমূল্যায়ন করা যায় না আমাদের দেশের হাজার হাজার বছর ধরে কৃষি বিদ্যমান হয়ে রয়েছে এবং নতুন প্রযুক্তি এবং সরঞ্জামের সাথে বিকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি প্রতিস্থাপন করেছে ভারতের কিছু সংখ্যক কৃষক এখনো ঐতিহ্যভাবে চাষ পদ্ধতি ব্যবহার করেন না এবং পদ্ধতির আধুনিক কৌশল ব্যবহার করার জন্য সম্পদের কথা বলেছে কৃষি একমাত্র খাত যা নিজের এবং দেশের অন্যান্য খাতে অবদান রাখে ভারত দ্বিতীয় বৃহত্তম গম চাল তুলা ফল সবজি চা উৎপাদনকারী দেশ এটি একটি উৎপাদনের একটি বহিস্কৃত power house ও বটে এটি বিশ্বের বৃহত্তম মসলা দুধ গম চাল এবং তুলা উৎপাদনকারী ভারতীয় জনসংখ্যা মূলত কৃষির উপর নির্ভরশীল এবং এটি জীবিকা নির্বাহের উপায় তা নয় বরং জীবনযাত্রার এক একটি উপায়ও বটে ভারত সরকার নতুন আইন প্রণয় আধুনিক প্রযুক্তি প্রয়োগ ইত্যাদির মাধ্যমে ক্রমাগত কৃষিকাজের উন্নয়ন করে চলেছে তা হয়তো সম্ভবত জাতি খাদ্যের জন্য কৃষির উপর নির্ভরশীল আগেকার সময়ে কৃষিকাজ মূলত বর্ষার পর নিয়োজিত ছিল কিন্তু এখন নানা উন্নত মানের ও নানা ছোটখাটো পদ্ধতি হয়েছে যেমন বাদ খাল প্রভৃতি কেটে কৃষি বিষয়ে যোগ করে কৃষির প্রয়োজনীয় জলের যোগান সেখান থেকে পাওয়া যাচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে কৃষির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ জনসংখ্যা চার ভাগে তিন ভাগ কৃষির উপর ভিত্তি করেই রয়েছে এটি দেশের জীবিকার অন্যতম বৃহত্তম উচ্চ হাজার বছরের একটি কৃষির ওপর নির্ভিৰশীল ছিল কৃষিকাজ শিল্পকে তাদের কাঁচামাল পাওয়ার ক্ষেত্রেও উপস্থিতও করে থাকে যার স প্রভাবে বলে যে একটি সমৃদ্ধ কৃষিকাজ ছাড়া অর্থনৈতিক একটি বড় অংশ সবই হয় পড়বে এটি শিল্প খাতের সম্প্রসারণের দিকে পরিচালিত করে ভারতীয় কৃষি বেশিরভাগ লোককে কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে এবং জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ বিশেষ করে গ্রামীন এলাকায় চাষাবাদ থেকে তাদের জীবিকা নির্বাহ করে ভারতের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পেয়ে কৃষি একটি অপরিহার্য ভূমিকা পালন করে রয়েছে অন্যান্য দেশে ভারত পণ্য যেমন কফি মসলা চা শাকসবজি তামাক ইত্যাদি পণ্য রপ্তানি করে থাকে কৃষি ভারতীয় রপ্তানিতে অবদান রেখেছে জৈব কৃষি উদ্ভাবনের ফলে গত কয়েক দশকের রপ্তানিও বেড়েছে পরিবেশের কৃষি কিছু নীতিবাচক প্রভাবও রয়েছে কৃষি অনেক পরিবেশগত সমস্যায় অবদান রাখে যা পরিবেশের অবক্ষয় ঘটায় যার মাধ্যমে রয়েছে বড় যাই বৃত অঞ্চল সেচ সমস্যা মাটির অবক্ষয় এখানে প্রায় এবং বাড়িরও উল্লেখযোগ্য নীতিবাচক দিক হলো বন উজার করা অনেক বনভূমি কৃষি জমিতে রূপান্তর হয়েছে যার ফলে গাছ কেটে ফেলা হয় সেচের জন্য ছোট নদী এবং পুকুর থেকে ব্যাপক জল পুকুরে এবং নদীতে শুকিয়ে যাচ্ছে গুলিকে ধ্বংস করে দিয়েছে কতগুলি কৃষিকাজ এর ব্যবহৃত রাসায়নিক এবং সারগুলি জমি এবং জলাশয়কে করেছে যার ফলে মাটির উপরের ক্ষয় এবং ভূগর্ভস্থ জল লিখিত হচ্ছে ভারতীয় অর্থনীতিতে অবদানের প্রাথমিক খাদগুলির মধ্যে একটি হলো কৃষি তারপরেও এর নিকৃষ্ট প্রভাব পরিবেশে ও খাতের সঙ্গে জড়িত রয়েছে যা জনজীবনে অনেক ক্ষতিকর ভারতের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এবং ভারতের কৃষিকাজ হলো বৃহত্তম শিল্প ক্রমাগত পরিবর্তন ও উন্নয়ন হচ্ছে এবং পরবর্তীতে নীতির সাথে এটি কেবল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ বটে কৃষি ভারতের অর্থনীতির এবং দেশের অন্যতম প্রধান খাত হাজার বছর ধরে কৃষির উৎগমন কিছু কিছু জিনিস বা অন্য কোনো বেড়াতে যাওয়ার সময় কৃষিজ হয়তো খামার এবং মাঠ দেখেছে কিন্তু কৃষি বলতে ঠিক কি বোঝায় তারা হয়তো তা জানে না তাদের সেখানেও একটি কার্যকর বা ভাবে ইংরেজিতে কৃষি বিষয়ক একটি প্রবন্ধের মাধ্যমে নইলে সহজে বলতে গেলে কৃষি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ সরাসরি তাদেরকে জানাতে হবে যাতে কৃষি সম্পর্কে তাদের ছোট থেকে জ্ঞান অর্জন হয় যার ফলে পরবর্তীতে কৃষি ক্ষেত্রে আরো উন্নতি আসবে এবং মানুষের এ বিষয়ে ইচ্ছাও বাড়বে কৃষি মানে খাদ্য পশু খাদ্যের জন্য ফসলের চাষ খাদ্যের প্রধান উৎকৃষ্ট হিসেবে ভারতের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুগ্ধ পোল্ট্রি মৎস্য ইত্যাদি পশুপালনের অধীনে আছে উপখাতও বটে বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত চাষের কৌশল খরচ কে সবুজ বিপ্লব অর্জনের এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটি স্বনির্ভর অবস্থা অর্জনের আয়ত্ত করেছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম ও ধান উৎপাদনকারী দেশ এককালে ভারত থেকে বিভিন্ন পণ্য যেমন মসলা চা অন্যান্য বিষয়ে আমদানি রপ্তানি হয়েছে যা কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে ভারতের নানা বৈদেশিক মুদ্রা ও পণ্য আমদানি রপ্তানি হয়েছে এছাড়াও ভারত বিশ্বের বৃহত্তম মসলা রপ্তানি কারক প্রাথমিকভাবে আদা এলাচ কারি powder তেতুল মৌরি ইত্যাদি রপ্তানি করে উত্তর প্রদেশ এর ভারতের গম এবং আখের বৃহত্তম উৎপাদক জলবায়ুর পরিবর্তন ও কৃষি পণ্যের গুণমান ও ফলনের উপর বিরূপ প্রভাব হয়েছে যার পরিবর্তনের ফলে ভারতের GDP এক দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে কৃষিজাত খাদ্য উৎপাদনের প্রধান উৎস এবং এটির যেকোনো ভুল খাদ্য সরবরাহ আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কে বিরূপভাবে প্রভাবিত করে থাকতে পারে এই জন্য কৃষি সম্বন্ধে জ্ঞান অর্জন করে উন্নতমানের বীজ এবং কৃষির প্রয়োজনীয় সার ব্যবহার করে থাকতে হবে যাতে সেগুলি মানুষের পক্ষে আহ

হ্যাঁ রে আমি তো ভাল আছি। তুই কেমন আছিস বল? তোর আহ গলার আওয়াজটা শুনে কিন্তু কেমন একটা লাগলো, কিছু হয়েছে তোর অসুবিধে?

এ বাবা তাইলে তুই এটা bank এ খবর দিস নি যে, কেন এরকম হচ্ছে? তো তুই কি মানে দেখে শুনে মানে ঠিকঠাক পরে তুই ওইটাকে করুক~ মানে কাজটা করিসনি? এরকম ভুল এতবড় ভুল কি করে করলি? হ্যাঁ রে ঠিকই বলেছিস। মানে ওই ছটুই করেছে নাকি? এবাবা তা এখন কি করবি বল ও তো কিছুই বুঝে না। তুই একটা কাজ কর না বরং একটা আবার গিয়ে police এ গিয়ে মানে থানায় গিয়ে একটা মানে দরখাস্ত লিখে জমা দে। বুঝলি? শোন, চল্লিশ হাজার টাকা তো এরকম ছোট খাটো কোন টাকা নয় বুঝতেই পারছিস। তুই বরং একটাবার ভাল করে খোঁজ নে। তোকে আর কি বলবো বল আমার বাড়িতেও সে একই অবস্থা। মানে খেতে বসলে হাতে phone না থাকলে তারপর তোর এই মানে সামাজিক মাধ্যমের দ্বারা যদি যতক্ষণ না ওর কিছু একটা পছন্দের জিনিস পাচ্ছে ততোক্ষণ ধর মুখে ভাত তুলবে না। তইলে কি বলবি? ঠিকই বলেছিস মানে তোর বাড়ির যে অবস্থা, ঠিক আমি মানে দেখছি আমার বাড়ির ও সেই একই অবস্থা। কি বলবো বল! হ্যাঁ হ্যাঁ বল কিসের মধ্যে~ মানে কিসের মাধ্যম দ্বারা আমি সাবধান থাকব বল? সচেতন থাকব। তুই যেটা বলছিস না এটা ঠিক আমার সঙ্গেও একটাবার ঘটেছিল। ঠিকাছে? যখন তোর সঙ্গে ধর মানে আমার দেখাশোনা ছিল না, ধর প্রথমে তো এইতো আমাদের উম ধর কিছুদিন আগেই কথাবার্তা শুরু হয়েছে তো ব্যাপারটা কি বলতো আহ আমারও ঠিক তোর মতনই অসুবিধাটা হয়েছিল। আমারও তো তথ্যচুরি হওয়ার কারণে না আমার phone এর থেকে অনেক কিছু জিনিস দেখছি ঠিক থেকে থেকে মুছে যাচ্ছিলো। তো ধর মানে অন্য কাউকে কোন আমি কিছু কথা বলিনি দেখলাম যে তার কাছে কথা পৌঁছে গেছে। মানে কি বলবো? অনেক অসুবিধার মাধ্যম থেকে আমিও বেরিয়ে এসছি। না না সেই number টা ধর আমার অন্য একটা ছোট phone আছে তো ওর মধ্যেই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই phone টা কোথাও নিয়ে যাই না ওটাতো বাড়িতেই থাকে। তো সেই জন্যই আরকি এসব অসুবিধাটা হয় না। আর বলিস না যখন রেগে যাবে তখন দেখবো যে, ওটাকেই ছুরে ছুরে ফেলছে। কি বলব বল। সত্যি মানে এত পেকে গেছে না এইটুকু এইটুকু বয়স থেকে। কি বলব বল! বলিস না আমার তো ধর তুই তো জানিস যে, আমার আহ facebook একটা খা~ খাতা খোলা আছে তুই তো জানিস সেটা ভালোভাবে তুইও আছিস আমার এতে facebook এ। তো আমার ছেলেটা ওইখানে আবার কি করে জানিস তো মানে এমন এমন এক একটা video খুলে বসে যাবেনা তুই দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে। তুইও বুঝতে পারবি না যে কি দেখছিস। সত্যিই মানে আশ্চর্যজনক বেপার একটা! ভালো তো আমাকেও লাগে না কিন্তু ধর হাতে phone থাকলে আর আমরা যদি সামাজিক মানে সামাজিক মাধ্যমের দ্বারা কিছু কাজ না করি সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। তারপর দেখলি তো এই lockdown এর জন্য সামাজিক মাধ্যমের দ্বারা এই ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে পড়াশোনাটাও ওদের নষ্ট হয়ে গেলো সবশেষ। সব শিক্ষক শিক্ষিকাদেরও খুব মজা হয়ে গেছে দেখছি যে বাড়িতে বসেই আমাদের তো সবকিছু হয়ে যাচ্ছে, তা কি বলবি বল? হ্যাঁ ঠিকই বলেছিস, মানে এতোটাই বাজে হয়ে গেছে কি কি দেখেছেলিস এমন বল আমাকেও শুনি?

এবাবা! তাই নাকি দিয়ে তারপর কি হয়েছে? এটা ঠিক কথা বলেছিস। দেখবি সামাজিক মাধ্যমে মানে এক রকমের কথা বলে আর একরকমের জিনিস কিন্তু ওরা কাজটাকে চালিয়ে নেয়। তুই মানে বুঝে উঠতে পারবি না যে কোনটা ঠিক আর কোনটা মানে ভুল। তুই বলছিস তো কিছুদিন আগে না আমাকে একজন ঠিক এই কথাটাই বলেছে। আমাকে বলেছিল যে আপনি যদি মা মনসা কে মানেন বা পূজা করুন তাহলে আপনি দশজনকে পাঠান না হলে আপনাকে সাপে কামড়াবে। মানে ভাবছিস তুই? কথাটা ভাব। সত্যিই মানে পড়াশোনার যে মনটা থাকে সে মনটাও ভেঙে পরে। এগুলো সব ভুল কথা বলে জানিস্ তো? তুই তো এটাও শুনে থাকবি কিছুদিন আগে বলছে তা না যে বলছে রাত্রি বারোটা থেকে তিনটা পর্যন্ত phone নিজের কাছে রাখবেন না, আপনাদের বড় কিছু একটা ক্ষতি হওয়ার আছে। মানে এটা কি বলবি বল? যেগুলো সব

হ্যাঁ অনেক কিছুই আজকাল এই মানে ধর এই সামাজিক মাধ্যমের দ্বারা মানে কত তথ্য তো চুরি হচ্ছে হচ্ছে, তারপর কতজনকে মানে কি বলব ভয় দেখিয়ে অনেক মানে বাজে মানে অনেক টাকা আদায় করছে, কতকিছু তুই তো বুঝতেই পারছিস সব। হ্যাঁ এম~ মানে তুই কি বললি? এমন এমন ছবি দিয়ে দেখাবে না মনে হবে যে কত সুন্দর জিনিসটা কিন্তু যখন তুই হাতে পাবি একদম জঘন্য জঘন্য মানে জঘন্যের উপরে যদি কিছু থাকে সেটাই হচ্ছে ওইগুলো। হ্যাঁ আবার জানিসতো অনেক জায়গাতে মানে এই সামাজিক মাধ্যমে যেখানে যেখানে অনেক জায়গাতে তো ধর কাপড় জামা কেনা হতো, অনেক জায়গাতে বলে যে হ্যাঁ পুরো টাকাও ফেরত দেওয়া হবে কিন্তু যখন আবার টাকার জন্যে এ হয় তো তাক~ কি হয় যে টাকাটা অর্ধেক টাকা দেয়। কি বলবি বল আর ভাল লাগে বল? মানে এমন এমন একেকটা কি বলব ঘটনা ঘটে যাচ্ছে সামনে চোখের সামনে যে মানে তুই শুনে নিয়ে থাকতে পারবি না। যাক তুই এক কাজ কর বরং না তুই নিজের একটা বার ওই bank এর জিনিসটাকে ভাল করে খোঁজ নে। বুঝলি? আবার যদি টাকা পয়সা কেটে নেয় তাহলে বুঝতে পারছিস কতবড় একটা মানে অসুবিধা হবে। তুই বরং একটা কাজ কর, একটাবার bank এ গিয়ে না তোর এই যেই bank এর শাখাটা আছে সেটাকে বন্ধ করিয়ে দে। বুঝেছিস? টাকা যত সমস্ত টাকাগুলোকে তুলে নিয়ে বন্ধ করিয়ে নতুন একটা খাতা খুলে নে। হ্যাঁ নতুন একটা হম বল বল।

ওই খাতাটাকে বন্ধ করিয়ে নতুন একটা খাতা খুলে তোর ওই ছোট phone এর যে number টা আছে ওইটার মধ্যেই কি~ ব্যবস্থা করিয়ে নে। বুঝলি?

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আবার পরে কথা হবে, না হলে বিকালে দেখা হবে। বুঝলি?

এটা কৃষিআয়ন, আমি না মানে খেটে কাজ করি তো আমার ভাইও ও খেটে কাজ করে কিন্তু, এখন ওর অনেক শরীর খারাপ হয়ে গেছে তো এবারে আমাদের সব দেখতে হচ্ছে পুরোটাই । মানে, ও তো আগে দেখত। এবারে আমরা না অনেক কিছুই বুঝতে পারছি না মানে এই মানে আমরা যা fertilizer দি তারপরে আমাদের মানে কত unit power লাগবে জলের supply হ্যানত্যান সব মানে একটু একটু যদি বলে দিতে পারতেন মানে আমাদের হ্যাঁ কতটা খরচ করতে হবে আহ একটু একটু সমস্যা হয়ে গেছে আমাদের আমরা না ঠিক জানিনা ওটাতো মানে কয়েক মাস পর পর আসে তো একবারে আমি ঠিক বলতে পারছিনা কিরকম

আমাদের আমাদের জলের সমস্যা হচ্ছে আর এবার আমরাতো মানে তুলবো তুলে আমরা বস্তায় ভরছি মানে কিভাবে আর কি ফলের বীজ টা যাবে ওটা একটু

দাঁড়ান অনেক কিছু বলে ফেলছেন দাঁড়ান দাঁড়ান আপনি কি বলছেন aadhaar card বলছেন আর কি? voter ID হ্যাঁ হ্যাঁ voter ID তো আছে aadhaar card আছে আর আর কৃষি card আছে। হ্যাঁ কৃষিবিভাগ জানি আমরা। ও মানে আমরা ওখানে গিয়ে বললেই হবে তো ওখানে গিয়ে যা বলছেন form fillup করতে হবে ওইসব fillup করে দিলেই হয়ে যাবে?

হ্যাঁ মানে এবারে আহ আমারা তো এখন তুলছি সব আহ কদিন পরে তোলা হয়ে যাবে মানে আমরা তো একটা ক্ষেতে কাজ করিনা আরও ক্ষেতে কাজ করি।

আচ্ছা আহ এটা বলে দিলে ভালো হয় কারণ আমাদের কিছু আলু আমি আলু তুলছিলাম কিছুতেই মানে ওই পোকা লেগে গেছে কিছু আলু তে তো খানিকটা আমাদেরকে

এই পঞ্চাশ টাকা করে মানে তিনশো টাকা কেন দিতে হবে? আচ্ছা তো মানে আমাদের আহ এইবারের এই পঞ্চাশ টাকা এই insurance যেটা বলছেন ওটার জন্য আমাদেরকে আহ আহ আরেকটা form fillup করতে হবে? আহ ক্ষেতের আহ কাগজ তো হ্যাঁ ক্ষেতের কাগজ আচ্ছা মানে এই আহ জমির যেই কাগজ গুলো আছে ওই গুলোকে আহ তুলে নিলে মানে ওই গুলোর কি xerox করে ওই গুলো আহ নিয়ে আমাদেরকে form fillup করতে হবে? আচ্ছা জমা দিলে তারপরে কবে থেকে আমাদের টাকা দিতে হবে পঞ্চাশ টাকা করে? মানে আমরা যা যা কিনেছি ফসলের আর আহ মানে fertilizer ওই গুলো কিনেছি ওই গুলোর bill গুলোকে দেখাতে হবে? আচ্ছা এটাও মানে যখন ওই কৃষি বিভাগ এ যাবো তখন একসাথে দিতে হবে। আচ্ছা আচ্ছা এবার বুজলাম আহ তাহলে আহ আর আমি বলছি যে আমার আহ ভাইএর যখন মানে শরীর খারাপ হবে তো মানে ওর আহ ওর যখন ওর জন্য তো মানে হম ওর তো ঠিকঠাক করার জন্য আহ টাকা ওষুধের টাকাফাকা লাগবে ওইতার কি আমরা মানে কোন সুবিধা পেতে পারি?

আচ্ছা আর আর মানে এখন ওই OBC certificate নিয়ে আমি আহ যাবো তো অইতাও কৃষি বিভাগে নিয়ে যাবো? আচ্ছা আর আর মানে আচ্ছা আর আর আমাকে আর যদি মানে কিনতে হয় আরও বীজ কিনতে হয় এখন ওগুলো কিভাবে কিনব? আচ্ছা আহ আরেকবার loan নিতে গেলে আহ আমার মনে হয় না কোন loan লাগবে কিন্তু loan নিতে গেলে কি করতে হবে? আচ্ছা এরকম আচ্ছা উম না আমাদের এখন loan তো লাগবে না তো loan এর ব্যাপার টা থাক আমি তাহলে আপাতত কৃষি বিভাগে যাই। আর আপনি যে form গুলো বললেন ওই গুলো আর কি ভরার চেষ্টা করি মানে আমাদের জলের সমস্যাটাই তো সব থেকে বেশী তাছাড়া আমাদের ওই আহ আমাদের বীজ কেনার জন্য একটু সুবিধা পাওয়া যাবে যদি তো এইগুলো আমরা এখন আচ্ছা দাদা অনেক অনেক ধন্যবাদ আমি আবার দেখি এটা গিয়ে office এ office এ কি হচ্ছে তারপরে আবার দেখছি ঠিক আছে দাদা রাখছি দাদা ধন্যবাদ।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

এই তো ভালো তারপর কি অবস্থা এই শীতের মধ্যে কেমন কি? দিন কেমন মধ্যে তো ভাইয়া আসলে দিনকাল যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে এই দুইটা দিন ধরে একটু শীত কম পড়ছে জন্য আরকি ভালো লাগতেছে কয়েকদিন তো খুব ঘন কুয়াশা ছিল যার কারণে একটু মানে

ভালো এদিকেও মানে শীত একটু কম তবে এই শীতের মধ্যে স্বাস্থ্যের অনেক আহ ইয়ে করতে হবে যত্ন নিতে হবে ঠিক আছে? হ্যাঁ ঠিক কথা বলছেন যে স্বাস্থ্য সবার সুখের মূল তবে স্বাস্থ্য যদি ভালো না থাকে কিছু ভালো লাগে না। তো শীতের মধ্যে মানে সম্পর্ক মানে স্বাস্থ্য নিয়ে একটু বেশি বেশি যত্ন করতে হবে স্বাস্থ্যকে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 শরীর ভালো আছে খুব ভালো আছে। তবে একটা বিষয় কি এখন কিন্তু কেও মানে স্বাস্থ্যের যত্ন ওইভাবে নিচ্ছে না এগুলা বিধি নিশেষ সবাই মানছে মানে না।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

হম হম ওই জন্যই আরকি মানুষের এই স্বাস্থ্যহানি ঘটে এই যে স্বাস্থ্য বিধি বিধিনিষেধ না মানার জন্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছেন ভাইয়া স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে সেটা হল মানে আহ পানি খাওয়া থেকে শুরু করে ফল টল খাওয়া ব্যাম করা, আহ পুষ্টিকর বিবেচনা করে খাওয়ার খাওয়া পরিবর্তে protein ওজন কমানোর ওজন কম রাখার চেষ্টা করা কম খাওয়া এগুলা করলে স্বাস্থ্যটা ভালো থাকবে। আপনি আসলে ঠিক কথা বলছেন আসলে আমাদের এখন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

হ্যাঁ হ্যাঁ প্রতিদিন তো গোসল করতে হবে গোসল না করলে আহ সমস্যা হয় তো। এই শরীর fresh গোসল করলে fresh থাকবে আহ লাগবে শরীরে bacteria সেগুলো ধুয়ে যাবে। ঠিক আছে হ্যাঁ আসলে প্রতিদিন গোসল না করলে শরীরটা যেমন কেমন লাগে মানে ভালো লাগে না তারপর মানে প্রতিদিন গোসল করলে শরীল টা আরকি ভালো থাকবে দেখবেন আপনি মানে প্রতিদিন গোসল করলে আপনার শরীল ভালো থাকবে। আপনার পরিবারের সবাই কেমন আছে ভাইয়া? এই যে আলহামদুলিল্লাহ ভালোই আছে সবাই আমার একটু সমস্যা হয়েছিল শীত লাগার জন্যে কিছুদিন আগে

তবে শীতের মধ্যে কিন্তু বেশি পানি আহ পানি খাইতে হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য। পানি কিন্তু শোষণ করে শীতের হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে মানে পানি মানে শীতের মধ্যে তো আসলে পানি দেখলেই ভয় লাগে ভাইয়া কি বলবো ওই শীতের মধ্যে অতটা পানি খাইতে মন যাই না তাও মানে চেষ্টা করতে হবে গরম করে পানি খাওয়ার আরকি পানি খাইতে না মন না চাইলেও গরম করে পানি খাইতে হবে। হম খেলাধুলা করা জরুরি কিন্তু এই যে স্বাস্থ্য ভালো রাখার জন্য মন ভালো হ্যাঁ একটু বেশি হ্যাঁ যদি শীতের মধ্যে আপনি badminton টা একটু বেশি বেশি করে খেলেন প্রতিদিন খেলেন। শরীর মানে automatically মানে যখন badminton খেলবেন তখন তো এমনি মানে শরীরটা গরম থাকে এবং মানে আপনার শরীরটা ভালো ভাবে চলবে আরকি Badminton বলো cricket বলো মানে শারীরিক শ্রমের যেগুলো খেলা আর কি। এবার ludo carrom বাদ দিয়ে শরীর স্বাস্থ্য একটু ভালো থাকে এটা মনে হয়। তো ludo carrom খেললে তো মানে শরীরে কোনো উপকার হবে না। বলতে গেলে আরও অবনতির দিকে যাবে শীতের মধ্যে যেহেতু মানে কোনো উপকার আসবে না আরকি তবে স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু মানে daily কিন্তু ঘুমানো কিন্তু ঠিক না এটা কিন্তু সত্য।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 আপনি আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাইয়া আসলে মানে দিনে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 কাজ না করে শুধু ঘুম পারা এটাতো ঠিক না তবে নিয়মিত ঘুমাতে হবে এটাও সত্য কথা এবার আট ঘন্টা নিয়মিত যে ঘুমটা ওই ঘুমাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার মানে বেশি রাত তো জাগা যাবে না বেশি রাত জেগে আবার কাজ করা যাবে না মানে ঘুমটা ঠিক রাখতে হবে যে আট ঘন্টা ঘুম নিয়মের মধ্যে পরে এই আট ঘন্টা ঘুমটা আরকি ঠিক রাখতে হবে প্রতিদিন। হম হম আমি আরও কিছু tips বলি সেটা হলো শুধু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 ও আহ হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই পালন করবো আমি যে কথা গুলো বলতেছেন মানে চেষ্টা করবো সেগুলো আরকি মানে মেনে চলার আপনি আরও কিছু বলেন ভাইয়া এরকম সম্পর্কে আপনার যা জানা হ্যাঁ সব থেকে ভালো কাজটা হলো পানি পানি খাইতে হবে ওজন কমাতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে?

পানি খাইলে আপনার প্রসাব ভালো হবে মানে আরকি পানিটা বেশি বেশি খাওয়া উচিত ভাইয়া এই ওই পানি আমাদের অতিরিক্ত বিষাক্ত পদার্থ বাহির করে দেয় এটা সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছেন একদম মানে আমাদের মল থেকে সেটা যে বিষাক্ত পদার্থ বের হয়ে যাই সেটা আরকি পানির মাধ্যমে তো বের হয় তো আমাদের বেশি বেশি করে পানি খাওয়া উচিত ভাইয়া এই সময়। হম হম তো চিনি খাই খাওয়া যাবে না চিনি কিন্তু white poision নামে পরিচিত এটা বলছেন হ্যাঁ হ্যাঁ উচিতই না মানে খাওয়া উচিত মানে খুবই সামান্য পরিমানে খাইতে হবে চিনি যত সম্ভব মানুষ চিনিকে, চিনিকে আরকি বর্জন করতে হবে। হ্যাঁ হ্যাঁ phone এ কথা বলার সময় বই পড়ার সময় হালকা হাঁটাহাটি করতে পারে মানে এরকম একটা মানে থেকে একদম হালকা হাঁটাহাটি করলে এটাও একটা শরীরের পক্ষে উপকার হ্যাঁ হ্যাঁ মানে সবসময় আপনি চেষ্টা রাখতে হবে শীতের মধ্যে বিশেষ করে মানে শরীল কে সবসময় ঘামানোর চেষ্টা করতে হবে আরকি মানে মানে তাহলে ঠান্ডাটা কম লাগবে। আর বেশি বসে থাকলে তো ঠান্ডা বেশি লাগবে এটাই স্বাভাবিক আর ঘরের ভিতর সবসময় থাকলে নাকি? হম হম নিয়মিত ব্যাম করলে শরীরের ওজন ঠিক থাকবে নিয়মিত ব্যাম করতে হবে হালকা পাতলা দৌড়াদৌড়ি বলো